অনেকগুলো দোকান রয়েছে একটি দোকানের নাম কমলা মার্কেট মনে হচ্ছে আর এক--

দেখা যাচ্ছে বাইকের সামনে একটি রাস্তা রয়েছে।

এখানে উঁ অনেকটি চেয়ার সুন্দর সুন্দর এবং দুটি তিনটি--

অনেকগুলো সেলাই করার মেশিন দেখা যাচ্ছে যা দেখে বুঝা যাচ্ছে যে--

এ্যাঁ অনেকগুলোফ একানে লাইট অনেকগুলো সুন্দর সুন্দর বেলুন--

মাঝের দুজন বক্তৃতা দিচ্ছে এবং অনেকজন বসে--

সরবরাহ করে মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয়।

সামনে একটি ট্রাক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং--

এ মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে ঘরটিকে দেখে মনে হচ্ছে কোনও --

রয়েছে দেখে মনে হচ্ছে এবং অনেকগুলো ফ্যান বন্ধ অবস্থায় রয়েছে অনেকগুলো।

এখানে একটি স্কুল দেখা যাচ্ছে স্কুলটি অনেক বড়।

এখানে একটি গরুর ছোট খামার দেখা যাচ্ছে।

এখানে একটি বইয়ের দুকান বা বুক শপ --

এখানে একটি গলি পথ বা ছোট পথ দেখা যাচ্ছে যার তো পাশে দুই পাশে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার সামনে একটি ঘর।

এটি দেখে মনে হচ্ছে এটি কোন স্কুল ।

সূর্যের আলো খুবই সুন্দর লাগছে।